তিনটা ঘরের পিছনে বড় বিল্ডিং দেখানি হয়েছে।

এই ডোকানটার মোড্যে মোবাইলের দোকান আছে।

আর দুইটা মেয়ে দাঁড়ায় রইসে।

বিজটার মডে আওয়া যাওয়া করছে গাড়িগুলা আওয়া যাওয়া করছে ।

এই দোকানটার মড্যে কলম বই পাওয়া যায়।

এই মানুষটা শার্টের কালার হইলো হোয়াইট আর ব্লু কলামটা নিয়ে হাতে ধরতাছে ।

এখানে অনেকটা বড় একটা ঘর আসে।

আরও এইখানে একটা ইস্কুটি আসে ইস্কুটিটার কালার হইল কালা।

এখানে মনে হয় একটা কালা কাপড় দিয়া হচ্ছে।

বহুটগুলো পোস্তার লাগানি আছে।

ওইখানে সাতটা আর্মি আছে একটা আর্মি দাঁড়ায় রয়েছে আর আর্মি বইয়া রইসে যাইতাসে।